এবং আশেপাশের পরিবেশটাও বেশ সুন্দর। সব মিলিয়ে ছবিটা বেশ ভালই লাগছে ।

হু ছবিটি দেখে বোঝা যাচ্ছে এটি একটি এ.টি.এম. এর ছবি।

যেখানে-এ মানুষজন প্রায় যাতায়াত করে এবং গিয়ে এ.টি.এম. থেকে টাকা পয়সা তোলে।

আমাদের এইখানেও এরকম একটি পোস্ট অফিস আছে।

ছবিটি দেখে বোঝা যাচ্ছে এটি একটি এটি --

স্টেট্ ব্যাঙ্ক । উপরেই লেখা আছে এবং এ.টি.এম. - এর সমন্ধে আমার অতো ধারণা নাই।

গিয়ে অনেক রকমের গল্পের বই সংগ্রহ করি আর বইগুলো পড়তে বেশ ভালই লাগে আমার।